মহিলারাও আছেন এবং সামনের রাস্তাটা অনেক খারাপ মাটি খুড়া এবং তার সাথে ইটের ছোট ছোট টুকরাও আছে।

এবং সাইডে এক দুটো ছোট ছোট চারাগাছও আছে।

একজন মহিলা দুজন মহিলা এবং তিন চারজন চার পাঁচজন পুরুষ আছেন।

কালা এবং লাল এবং সাইডে অনেক পাত-মাছের পাতি ছড়িয়ে আছে।

শপ -টির নাম হচ্ছে বিশাখা ডে ডাইরি পার্লার ।

আমোরা দেখতে পাচ্ছি এটি হল একটি ইলেকট্রনিকের দোকান এখানে অনেক জিনিসপত্র রাখা আছে।

এবং নীচে পিচ কালারের টাইলসও লাগানো আছে।

আমরা দেখতে পাচ্ছি এটি হলো একটি বিল্ডিংয়ের ছবি এখানে অনেকগুলো কার এবং অনেকটা--

এবং গেইটও আছে গেটটির রং হচ্ছে কমলা কালার ।

ব্যক্তিটি লাল শার্ট এবং হোয়াইট প্যান্ট পড়েছেন।

আমরা দেখতে পাচ্ছি এটি একটি হলো গ্রসারী আইটেম্সের দোকান এখানে--

আমোরা দেখতে পাচ্ছি এটি হল একটি চার্জের ছবি।